রুবি তে অ্যারিথমেটিক এবং রিলেশনাল অপারেটরের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব এরিথম্যাটিক অপারেটর অপারেটরের প্রাধান্য রিলেশনাল অপারেটর
এখানে উবুন্টু লিনাক্স সংস্করণ 1204 রুবি 193 ব্যবহার করছি
এখানে লিনাক্সে টার্মিনাল এবং টেক্সট এডিটর ব্যবহার সম্পর্কে জানতে হবে
আমাদের আইআরবি সম্পর্কেও জানতে হবে
না হলে আমাদের ওয়েবসাইটে যান
এখন এরিথম্যাটিক অপারেটর সম্পর্কে শিখি
রুবি এরিথম্যাটিক অপারেটর অনুসরণ করছে
এডিশন যেমন ab সাবট্রেকশন যেমন a বি
ডিভিশন যেমন aবি
মাল্টিপ্লিকেশন যেমন ab মডিউলস যেমন ab এক্সপোনেন্ট যেমন ab আইআরবি ব্যবহার করে এরিথম্যাটিক অপারেটর চেষ্টা করি
Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
স্ক্রিনে টার্মিনাল উইন্ডো খোলে
আইআরবি খুলে রুবি আরম্ভ করতে এন্টার টিপুন
10 প্লাস 20 লিখে Enter টিপুন
এডিশন অপারেশন সঞ্চালিত হয় এবং ফলাফল 30 দেয়
সাবট্রেকশন এবং মাল্টিপ্লিকেশন অপারেশন সম্পাদন করব
ডিভিশন অপারেটর চেষ্টা করি
10 স্ল্যাশ 4 লিখে এন্টার টিপুন
ফলাফল নিকটের পূর্ণ সংখ্যা অর্থাৎ 2 নেওয়া হয়েছে
সঠিক উত্তর পেতে ফ্লোট হিসাবে এক নম্বর প্রকাশ করতে হবে
100 স্ল্যাশ 4 লিখে এন্টার টিপুন
25 রূপে ফলাফল পাই
এখন মডিউলাস অপারেটর চেষ্টা করি
এটি আউটপুট হিসাবে ভাগশেষ দেয়
12 পের্সেন্টেজ চিহ্ন 5 লিখে এন্টার টিপুন
12 5 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ 2 ফেরৎ দেয়
এক্সপোনেন্ট অপারেটর চেষ্টা করি
2 এর পর দুটি তারকা চিহ্ন লিখুন এবং তারপর 5 লিখে এন্টার টিপুন
এর মানে 2 এর ঘাত হল 5
আউটপুট হল 32
এরপর অপারেটরের প্রাধান্য সম্পর্কে শিখি
গাণিতিক এক্সপ্রেশনে বিভিন্ন অপারেশন সম্পাদন হলে প্রতিটি অংশ মুল্যায়িত হয় এবং পূর্বে নির্ধারিত ক্রম সমাধান করাকে অপারেটরের প্রাধান্য বলে
অর্থাৎ সর্বোচ্চ প্রাধান্যের অপারেটর প্রথমে এক্সিকিউট করা হয়
এবং তারপর পরবর্তী সর্বোচ্চ প্রাধান্যের অপারেটর এবং এইভাবে
এখানে এই স্লাইড সর্বোচ্চ থেকে সর্বনিম্ন প্রাধান্য অনুযায়ী সকল অপারেটরের তালিকা রয়েছে
যেমন 3 4 5 35 এর বদলে 23 দেয়
মাল্টিপ্লিকেশন অপারেটর এর এডিশন অপারেটর এর তুলনায় অধিক প্রাধান্য রয়েছে
এবং এইজন্য এটি প্রথমে মূল্যায়িত হবে
তাই 4 ইনটু 5 করলে 20 এবং তারপর এতে 3 অ্যাড করলে আউটপুট 23 দেয়
অপারেটরের প্রাধান্য অনুযায়ী আরো কয়েকটি উদাহরণ দেখি
টার্মিনালে ফিরে আসি
আইআরবি কনসোল মুছে ফেলতে সিআরটিএল এবং L কী একসাথে টিপুন
এখন 7 মাইনাস 3 অ্যাস্টেরিস্ক 2 লিখুন এবং এন্টার টিপুন
আমরা 1 উত্তর পাই
এখানে অ্যাস্টেরিস্ক চিহ্ন এর মাইনাস চিহ্ন এর তুলনায় অধিক প্রাধন্য রয়েছে
তাই মাল্টিপ্লিকেশন অপারেটর প্রথমে সঞ্চালিত হয় এবং তারপর সাবট্রেকশন হয়
আরেকটি উদাহরণ দেখি
বন্ধনীতে লিখুন 10 প্লাস 2 স্ল্যাশ 4
এবং এন্টার টিপুন
আমরা 3 উত্তর পাই
এই ক্ষেত্রে বন্ধনীর ডিভিশন এর তুলনায় অধিক প্রাধন্য রয়েছে
তাই বন্ধনীর ভিতরের এডিশন অপারেশন প্রথমে সঞ্চালিত হয়
তারপর ডিভিশন সঞ্চালিত হয়
এখন রিলেশনাল অপারেটর সম্পর্কে শিখি
স্লাইডে ফিরে যাই
রিলেশনাল অপারেটর কম্পেরিজন অপারেটর হিসাবেও পরিচিত
এতে ব্যবহার করা এক্সপ্রেশন বুলিয়ান ভ্যালু ফেরত দেয়
রুবিতে রিলেশনাল অপারেটর হল ইকুয়াল ইকুয়াল যেমন ab eql
ডট ইকিউএল কোয়েসশন মার্ক যেমন aeqlb নট ইকুয়াল যেমন a এক্সক্লেমেশন ইকুয়াল b লেস থান যেমন a b গ্রেটের থান যেমন a b লেসার থান ওর ইকুয়াল টো যেমন a লেস থান আরো ইকুয়াল b গ্রেটের থান ওর ইকুয়াল টো যেমন a গ্রেটের থান আরো ইকুয়াল b কম্বাইন্ড কম্পারিসন যেমন a লেস থান আরো ইকুয়াল গ্রেটের থান আরো b এখন এর কিছু অপারেটর চেষ্টা করি
টার্মিনালে যান
আইআরবি কনসোল মুছতে Ctrl এবং L কী একসাথে টিপুন
ইকুয়াল টো অপারেটর দেখি
এখন 10 ইকুয়ালস ইকুয়ালস 10 লিখে এন্টার টিপুন
আউটপুট হল ট্রু
eql অপারেটর ইকুয়াল টো অপারেটরের অনুরূপ
এটি করতে লিখুন 10 eql
10 এন্টার টিপুন
আউটপুট হল ট্রু
নট ইকুয়াল টো অপারেটর চেষ্টা করি
লিখুন 10 নট ইকুয়াল 10 এবং এন্টার টিপুন
আউটপুট হল ফালসে
কারণ দুটি সংখ্যা হল সমান
আইআরবি কনসোল মুছে ফেলতে Ctrl L কী একসাথে টিপুন
এখন লেস থান অপারেটর চেষ্টা করি
10 লেস থান 5 লিখে এন্টার টিপুন
প্রথম অপারেন্ড দ্বিতীয়ের ছোট হলে এটি ট্রু দেবে
অন্যথায় এটি ফালসে দেবে
আউটপুট ফালসে পাই কারণ 10 5 এর থেকে ছোট নয়
এখন গ্রেটের থান অপারেটর চেষ্টা করি
লিখুন 5 গ্রেটের থান 2 প্রথম অপারেন্ড দ্বিতীয়ের থেকে বড় হলে এটি ট্রু দেবে
অন্যথায় এটি ফালসে দেবে
এন্টার টিপুন
এইক্ষেত্রে আমরা আউটপুট ট্রু পাই কারণ প্রকৃতপক্ষে 5 2 এর থেকে বড়
আইআরবি কনসোল মুছে ফেলতে Ctrl L কী একসাথে টিপুন
এখন লেস থান ইকুয়াল টো অপারেটর চেষ্টা করি
লিখুন 12 লেস থান ইকুয়াল 12 এবং এন্টার টিপুন
প্রথম অপারেন্ড দ্বিতীয়ের থেকে ছোট বা সমান হলে এটি ট্রু হবে
অন্যথায় এটি ফালসে দেবে
আমরা ট্রু পাই কারণ 12 12 এর সমান
এখন গ্রেটের থান ওর ইকুয়াল টো অপারেটর চেষ্টা করুন
এখন জুড়িত কম্পেরিজন অপারেটর চেষ্টা করুন
এই অপারেটরে প্রথম অপারেন্ড দ্বিতীয়ের সমান হলে এটি 0 দেয়
প্রথম অপারেন্ড দ্বিতীয়ের থেকে বড় হলে এটি 1 দেয় এবং প্রথম অপারেন্ড দ্বিতীয়ের থেকে ছোট হলে এটি 1 দেয়
একটি উদাহরণ দেখি
লিখুন 3 লেস থান ইকুয়ালস গ্রেটের থান 3 এন্টার টিপুন
আউটপুট 0 পাই কারণ উভয় অপারেন্ড হল সমান অর্থাত উভয় হল 3 এখন অপারেন্ডকে 4 এ বদলাই
লিখুন 4 লেস থান ইকুয়ালস গ্রেটের থান 3 এন্টার টিপুন
আউটপুট 1 পাই
যেহেতু 4 3 এর থেকে বড় আবার এই উদাহরণ পরিবর্তন করি
লিখুন 4 লেস থান ইকুয়ালস গ্রেটের থান 7 এবং এন্টার টিপুন
আউটপুট হল 1 কারণ 4 হল 7 এর থেকে ছোট
এখন আইআরবি ব্যবহার করে নিম্ন উদাহরণ সমাধান করে আউটপুট যাচাই করুন
10 ব্র্যাকেট 2 এস্টেরিস্ক 5 ব্র্যাকেট 8 স্লাশ 2 4 এস্টেরিস্ক 5 স্লাশ 2 প্লাস 7 মেথডস ব্যবহার করে এরিথম্যাটিক অপারেটর চেষ্টা করি
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি এরিথম্যাটিক অপারেটর যেমন প্লাস মাইনাস এস্টেরিস্ক স্ল্যাশ
অপারেটরের প্রাধান্য
রিলেশনাল অপারেটর
অনেক উদাহরণ ব্যবহার করেছি
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ